বইয়ের দোকানের পাশে দুটো বাসকো রাখা রয়েছে।

এখানে দেখা যাচ্ছে বেশ কতগুলি বাচ্চা একজন লোকের কথা মন দিয়ে শুনছে তাদের পেছনে একটি সাইকেল -ও রাখা রয়েছে।